এই দৃশ্যটিতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি ঘর রয়েছে অনেক পুরনো। ঘরের বাইরে দুটি পোস্টার লাগানো রয়েছে। ঘরের ভেতরে একটি টেবিল ও লাল রংয়ের চেয়ার দেখতে পাওয়া যাচ্ছে। এ--